মনে করেন আপনার আগে যেসব tax মনে করেন সরকারি তহবিলে টাকা জমা এসব কিন্তু ছিল না কিন্তু এখন নতুন করে তৈরি হয়েছে কেন? কারণ সরকারি কিছু নেতা টাকা পয়সা আত্মসাৎ করে হাওয়া হয়ে যাচ্ছে তারা সেই টাকা ফেরত দিচ্ছে না। এদিকে bank তো দেউলিয়া হয়ে যাচ্ছে bank র তো দেউলিয়া হলে চলবে না bank ও তো চলতে হবে এসব কারণে তারা vattax তারপরে মনে করেন এই fee ওই fee সবকিছু বাড়িয়ে দিয়েছে যার জন্য যারা bank টাকা জমা রাখছে তারা মুনাফা কম পাচ্ছে আর এসব কারণেই bank র কাছে কেউ টাকা জমা রাখছে না । বুঝতে পারছি ভাই এখন তাহলে তো bank টাকা রাখাটা তো আসলেই বিপদজনক মনে হচ্ছে তাহলে ভাই এখন যদি bank থেকে টাকা ওঠায়নি তাহলে টাকাটা আমি ব্যবহার করব কোথায়? মানে টাকাটা বিনিয়োগ করবো কোথায়? আপনার কি মনে হয়? আচ্ছা বিনিয়োগ আপনি যেখানেই করেন না কেন তবে আপনার উচিত হবে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা

বা সঞ্চয়পত্র কিনা উচিত আচ্ছা ভাই এমনিতে আমি যদি এখন সঞ্চয়পত্র কিনিএটা কি আমার জন্য লাভ বান হবে সঞ্চয়পত্র থেকে বেশি লাভবান আপনি হবেন

যে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তারা যে টাকাটা পাঠায় তার বেশির ভাগই তাদের আত্মীয়-স্বজন জমি কিনে রাখছে হ্যাঁ ভাই তাতো জানি প্রবাসী ভাইদের টাকা আসলে বিশেষত জমি টমি এসব কেনার খাতে ব্যবহার হয় আর কি তবে একটা জিনিস আমার মনে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে এই যে এত হাজার হাজার কোটি টাকা পত্রিকায় দেখি যে ঋণ খেলাবি অর্থাৎ টাকা ঋণ নিয়ে পরিশোধ করছে না এই টাকাগুলো কোথায় যাচ্ছে আর bank কি এ টাকা গুলো ফিরে পাওয়ার জন্য কোন চেষ্টা করছে না খুব ভালো একটা প্রশ্ন করেছেন আসিফ ভাই

মনে করুন এগুলো সাধারণত করে থাকে উচ্চপদস্থ নেতারা এবং এটা দেখা যায় সরকারি খাতায় ব্যয় হয়ে গেছে এবং bank তারা বলে তারা যেন অন্য কোন পথ থেকে টাকাটা উদ্ধার করে নেয় এবং সেটা সাধারণ জনগণের উপর চাপ দিয়ে তো জনগণের ব্যাপারে একটা চাপ সৃষ্টি হয় তারপরও মনে করেন যে হঠাৎ করে dollar বিস টাকার মতন বেড়ে গেছে তো bank যখন মনে করেন যে আমাদের বাংলাদেশ bank সে যখন আন্তর্জাতিক bank র কাছ থেকে dollar কিনছে তখন বিস টাকা করে বেশি দিতে হচ্ছে।

সেটাই ভাই আসলে এই যে অর্থাৎ টাকা পয়সার ব্যাপারে যে এত অনিয়ম আসলে খুবই দুঃখজনক আর কি তো ভাই এখন যদি আমরা আমাদের টাকা-পয়সাগুলোকে নিরাপদ রাখতে চাই । তাহলে আমাদের করণীয় কি হবে এখন? আচ্ছা আমাদের সবথেকে ভালো করণীয় হচ্ছে যে আমরা

হয়তো bank থেকে টাকা তুলে ফেলি আর তা না হলে আমানত বাড়ায় কিন্তু আমানত বাড়ানোর মাধ্যমে আমাদের মুনাফা কম হবে আর যদি আমরা দেশের অর্থনৈতিক বাঁচিয়ে রাখতে চাই তাহলে আমানত করা উচিত এখন ব্যক্তিগত দিক অথবা দেশের উন্নতি আপনাকে যে কোন একটা দিক বেছে নিতে হবে তো আমার মতে

ব্যক্তিগত দিকটা দেখা ভালো তাই নয় কি আসিফ ভাই না আপনি দেশ প্রেমিক হতে চান? হা হা সুন্দর কথা বলেছেন ভাই আসলে দেশপ্রেমিক তো হতেই চাই কিন্তু আগে ওই একটা প্রবাদ আছে না ভাই আপনি বাঁচলে বাপের নাম তাইনা ভাই এখন আসলে নিজেকে নিয়েই তো ভাবতেই হবে নিজেকে পরিবার নিয়ে তো ভাবতেই হবে আসলে তো এখন চিন্তা করছি ভাই যে জমি টমি দেখে টাকা পয়সা বিনিয়োগ করবো আর কি কি বলেন ভাই? হ্যাঁ হ্যাঁ সেটাই করা ভালো তারপরে মনে করেন যে আপনার যদি bank সঞ্চয়পত্র থেকে থাকে তাহলে কিন্তু আপনি Repo র মধ্যেও টাকা উত্তোলন করতে পারেন আপনি কি Repo এই পদ্ধতির সম্পর্কে জানেন? না তো ভাই এটা তো শুনিনি ভাই এ পদ্ধতিটা আবার কি রকম? repo হচ্ছে আপনার re purchase agreement অথবা পুনরায় ক্রয়ের একটি শর্তপত্র মনে করেন আপনার কাছে

আপনার একটা বন্ধু তার কাছে আপনি বললেন যে এই যে সঞ্চয়পত্রের যে কাগজ এটা তুমি রাখো, আর নতুন একটা কাগজ আমরা তৈরি করি আর সেটা হচ্ছে এক মাস পরে । আমি তোমার কাছ থেকে সঞ্চয়পত্র আবার কিনে নেব এখন তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও আমি একমাস পরে তোমাকে পঞ্চাশ হাজার এক হাজার

ও আচ্ছা আচ্ছা আপনার যদি টাকার প্রয়োজন খুব বেশি হয়ে থাকে আপনি কিন্তু আমার কাছে Repo করতে পারেন পাঁচ হাজার কেন আমি আপনার যদি এক লক্ষ টাকার একটা সঞ্চয় পত্র থাকে আমি আপনাকে পঞ্চাশ হাজার দিতেও রাজি আছি ও আচ্ছা আচ্ছা । হ্যাঁ ভাই সেটা করলে তো খারাপ হয় না একবারে কি বললে সাগর ভাই? হ্যাঁ করা যায় আপনি ভেবেচিন্তে দেখেন আপনি আহ এই পদ্ধতি গ্রহণ করবেন কিনা?

ভেবেচিন্তে দেখি বাসায় কথা বলে দেখি কি বলে সবাই এমনিতেই তো এখন দেশের স্বাভাবিক পরিস্থিতি খুব একটা ভালো নয় আর কি অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় আর কি টাকা-পয়সা একটু বুঝে শুনে খরচ করতে হবে কি বলেন ভাই? ঠিক বলছেন ভাইয়া, তো ভাই তাহলে কোথায় থাকল আমি তাহলে ভেবেচিন্তে আমি আপনাকে জানাবো এই আর কি ঠিক আছে ঠিক আছে আপনি সময় নেন সমস্যা নেই তো ভাই ঠিক আছে ভাই তাহলে লম্বা সময় অনেকক্ষণ সময় দিয়ে আমাকে অনেক কিছু বোঝালেন আপনাকে ধন্যবাদ তাহলে আবার আমি সময় নিয়ে আপনি আপনাকে বিস্তারিত কথা হবে আর কি

ধর্ম বিরু বিবেকবান মনোভাব এবং রাজনীতি নেতাদের বীর্যবান দৃঢ়তার সমান। জোশে বলিষ্ঠ এই অভিবাসনের পর গান্ধীজীর ভারত এর জনসাধারণের উদ্দেশ্যে একটি লিখিত ঘোষণা পাঠ করলেন বলিলেন কেন তিনি অনুগত তম সহযোগীর হইতে চরমপন্থীর অনুগততম পর পর সহযোগী হইয়া উঠিলেন সেই সম্বন্ধে জনসাধারণের কাছে তাহার পরিচয় দেওয়ার প্রয়োজন আছে গান্ধীজি আঠারোশো তিরানব্বৈ সালে হইতে আজ পর্যন্ত তাহার রাজনীতি জীবন সম্বন্ধে আলোচনা করিলেন। তিনি একজন ভারতীয় হিসেবে british শাসন ব্যবস্থা র নিকট কিরূপ নির্যাতন পাইয়াছেন এবং গত পঁচিশ বছর যাবত এই শাসন তার ব্যবস্থার সংস্কার করিতে তিনি অবিরাম চেষ্টা করিতেছেন সেই বিষয়ক তিনি বিশেষভাবে উল্লেখ করিবেন তিনি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে

বিশ্বস্ত সহযোগী ছিলেন কিন্তু তাহার পর হইতেই british অত্যাচার এবং অবিচার সীমা অতিক্রম করিয়াছে এবং এই সমস্ত অন্যায়ের ক্ষতি পূরণের ব্রিটিশের অত্যাচার এবং অপরাধ সীমা অতিক্রম করিয়াছে এবং এই সমস্ত অন্যায়ের ক্ষতিপূরনের পরিবর্তে goverment যেন ভারতের সহিত প্রতিদ্বন্দ তা করিবার ইচ্ছাতে সময় অপরাধী কর্মচারী সম্মানিত এবং পুরস্কৃত করিয়াছেন নিজের হাতেই সকল বন্ধন ছিন্ন করিয়াছেন অবশেষে গান্ধীজি এই সিদ্ধান্তে আসিয়াছেন যে এমন কি এখন যদি সরকার বাঞ্ছিত ভারতের ব্রিটিশ goverment জনসাধারণের শোষণের উপর প্রতিষ্ঠিত এই শোষণকে শক্তিশালী করিবার মতলবে যেমন আইন pass হয় আইনের প্রয়োগকে শোষণের স্বার্থের জন্য সচেতন ভাবে অচেতনভাবে পণ্য বৃদ্ধিতে পরিণত করিয়া হইতাছে সূক্ষ্ম অথচ কার্যকরী সরকার ব্যবস্থা এবং শক্তি সুব্যবস্থিত পদর্শনের ফলে জনসাধারণ ভীরু ও কৌরুসুক হীন হইয়া পড়িয়াছে তাহাদের মধ্যে ধান করিবার অভ্যাস দেখা দিয়েছে ভারত অনাহারের হইয়াছে ধ্বংস হইয়াছে অনেকেই এই রূপ দাবিও করিতেচেন যে dominian পরিকল্পনায় স্বায়ত্ব শাসনের অধিকার হইতে এই ভারতের england ভারতের যে পরিমাণ ক্ষতি করিয়াছে তাহার পূর্বে আর কোন ব্যবস্থাই সেরূপ নাই আহ তার কোন ব্যবস্থাই সেরূপ নাই আহ অমঙ্গলের সঙ্গে অসহযোগিতায় কর্তব্য গান্ধীজীর তাহার কর্তব্য করিয়াছেন কিন্তু

নতুন কিন্তু দুর্জয় সেই অস্ত্র অহিংসার এইবার বিচারক মহাত্মার সৌজন্য প্রতিযোগিতার শুরু হইল mister গান্ধী আপনি অভিযোগগুলো সত্য গুলোকে অস্বীকার করিয়া লইয়া একপ্রকার আমার কর্তব্য কে সহজ করিয়া দিয়াছেন কিন্তু তথাপি যাহা বাকি রইয়াছে অর্থাৎ ন্যায় এর শিকার স্থির করা সেদিক হইতে এর বেশি বিচারকদের আপনার কোটি কোটি স্বদেশ বাসির তত্ত্বে আপনি যে একজন মহা দেশপ্রেমী একজন মহান জননায়ক এই ব্যাপারটি অস্বীকার করাও অসম্ভব। এমনকি আপনার সহিত রাজনীতিতে জাহাজের মতই দৈত্য রহি আছে বলিয়ায় মনে করেন কিন্তু আইন অনুসারে আপনার বিচার করিতে হইবে ইহাই আমার কর্তব্য। কোনো সরকারের পক্ষেই আপনাকে মুক্ত রাখা আপনি অসম্ভব করিয়া তুলিয়াছেন এই কথা ভাবিয়া অকপটে দুঃখ প্রকাশ করেন নাই দুঃখ প্রকাশ করেন নাই আর গন্ডাদেশ দেওয়ার হবে। সেই সৌজন্যে jorge and field প্রচুর সৌজন্যে গান্ধীজিদের পরামর্শ লইবেন। আপনাকে যদি আপনাকে যদি mister নথিভুক্ত করি তাহা হইলে

তার দাড়াই ভারতের ঘটনার দ্বারা ঘটনার দ্বারা goverment কে goverment এর পক্ষে এই গোন্ডকাল কামাইয়া আপনাকে মুক্ত করিবার মুক্ত করিবার সম্ভব হবে তবে আমি যেমন আনন্দ হইবো তেমনটি আর কেহই হইবে না গান্ধীজীর সৌজন্যে judge হার মানবেন না বলিলেন হীরকের সহিত নিজের নাম সংযুক্ত হওয়াকে তিনি চেষ্টা সম্মান ও অতুলনীয় গৌরবের বলিয়া বলিলেন যে ইহা ইহাকে তিনি অত্যন্ত লঘু বলিয়ায় মনে করিলেন কোন বিচারকের পক্ষে ইহাই অপেক্ষা লঘুতর দন্ড দেওয়া সম্ভব ছিল না বিচারকের সমগ্র ধারাটি সম্বন্ধে গান্ধীজি বলিলেন যে ইহার অপেক্ষায় অধিক সৌজন্য তিনি আশা করেন নাই বিচার শেষ হইয়া গেল গান্ধীজীর বন্ধুবান্ধব গন কাঁদিতে কাঁদিতে তাহার পায়ের তলায় লুটাইয়া পড়লেন মহাত্মা হাসি মুখে তাহাদের নিকট বিদায় লইলেন এবং তাহার পথটাতে সবরমতি কারাগারের দার রুদ্ধ হইয়া গেল তাহার দেহ রুদ্ধ হইয়াছে যেন একটি কবরের মধ্যে যদিও খবর কখনো কোন চিন্তাকে বন্দী রাখে না গান্ধীজি অদৃশ্য

এই বাণী শুদ্ধ হইয়াছে এই সংকেত বাণী প্রেরিত হইয়াছে ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্তে তিন বছর পূর্বে গান্ধীজি গ্রেপ্তারের হয়তো রক্তপ্লুত হইয়া যাইতো উনিশশো কুড়ি সালে কেবলমাত্র ইহার সংবাদ শুনিয়াই জনসাধারণের মধ্যে হাঙ্গামা বাঁধিয়া প্রিয়া দিয়াছিল শুভ গম্ভীর্য শহীদ গৃহীত হয়ে রইল লক্ষ লক্ষ ভারতীয় শব্দ তার সহিত তারা বরণ করিলেন।

যুদ্ধের সময় তাহার বহু সংখ্যায় সৈন্যবাহিনীতে কাজ করিয়াছে যদিও তাহাদের চোখের সামান্য ধর্ম সংক্রান্ত এই উদ্দীপনা ফলে ধর্মস্থান গুলিকে শুদ্ধ করতে চাইলো কিন্তু এই ধর্মস্থানগুলি কয়েকজন রাহারা প্রবল বেগে বাধা দিতে বাধা দিতে লাগলো আইনের জন্য তাদের আইনের জন্য goverment তাদের নইলেন ঊনিশোও বাইসের আগস্ট মাসে বহু লোক শহীদ হইতে লাগলেন ধর্মস্থান গুলির আশেপাশে একশত করিয়া লোক তাহাদের অধিকাংশের যুদ্ধে যাইবার বয়স অনেক যুদ্ধে গিয়াছিলেন ও। ও সহস্র সেবার স্বেচ্ছাসেবক এর মধ্যে হইতে প্রতিদিন পঁচিশ জন করিয়া ওই এক একই শপথ লইলেন ধর্মস্থান হইতে অদূরে কুলের ওপর এই বৃক্ষ প্রদর্শন থামাবার জন্য লোহার grill লাগানো লাঠি হাতে পুলিশ অপেক্ষা করিতেছিল রবীন্দ্রনাথের বন্ধু মিস্টার এন্ডগ্রিস রাহা অবিস্মরণীয় বর্ণনা দিয়াছেন কালো পাকড়িতে সাদা ফুলের ছোট মালা পরিয়া নিস্তব্দে পরস্পরের নিস্তব্ধে সম্মুখে আসিতে লাগিলেন গজ খানেক দূরে দাঁড়াইয়া নিরব নিথর হইয়া মন দিলেন তাহার ভাগাইবার জন্য কনস্টেবলরা লোহার বালা ডান্ডা দিয়ে আঘাত করিতে লাগিলেন আঘাত কঠিন হইতে কঠিনতর হইল রক্তের ধারা বহিলো মূর্ছিত হইয়া পড়িলেন তাহারা পুনরায় প্রার্থনা শুরু করিলেন পুনরায় প্রহার খাইয়া মূর্ছিত হইয়া পড়া ওহারা আবার ঢুকিয়া দাড়াইতে পারিলেন তাহারা পুনরায় প্রার্থনা শুরু করিলেন পুনরায় প্রহার খাইয়া মরছিতো হইয়া না পোড়া পর্যন্ত প্রার্থনা চলিতে থাকিল তাহাকেও আর্তনাদ করিতে নিকটেই দর্শকেরা প্রার্থনা করিতেছিল স্তব্ধ গভীর বেদনা ফুঁপিয়া তাহাদের সকলের মুখে আমি কোষের কথা না ভাবিয়া পারিতে ছিলাম না। ইংরেজ রাউন্ড কাগজে এক দৃশ্যের বর্ণনা দিলেন এবং বুঝারও বিষয় , তাই প্রকাশ করিলেন। নিকট দুর্গন্ধ বলে হইল যদিও তাদের স্বীকার করিতে হইল যে অসহযোগ এবং অহিংসা আদর্শ এই মন্ত্র মনোভাব এবং অনাবিল আদর্শ তাহাকে ভারতের আস্থাকে ফিরিতে সাহায্য করিয়াছিল তিনি বলেন যে অরুনদয় প্রত্যক্ষ করিয়াছিলেন তিনিও এখানে আসিয়াছেন দুঃখের দ্বারা সহনের দ্বারা আয়োস্থিত অভিনীত জন্ম হইয়াছে এক আয়ো স্বীকৃত অভিনব এক বীর্যের অভস্থান ঘটিয়াছে জন্ম হইয়াছে আধ্যাত্মিক যুগের মনে হইতে গেল যাহারা ভারতের জনসাধারণকে পথ দেখাইবার আদর্শ গ্রহণ করিয়াছিল তাহাদের অপেক্ষা বিশ্বাসের সহিত গ্রহণ করিয়াছে গান্ধীজীর গ্রেপ্তারের বিশ দিনে তিরিশ দিন পূর্বে দিল্লিতে congress committee এর অধিবেশনে গান্ধীজি উনিশশো বাইশ সালের সাতই জুন তারিখে লখনও এক committee গঠন পুনরায় অধিবেশন হইল

শরৎকালে এবং একটি শহর রাত্রি করিল। আইন অমান্য যে বর্তমানে অসম্ভব বলা হইল তাহাই নহে প্রায় অর্ধেক সংখ্যক সদস্য ও এমন এমন চরমভাবে রক্ষণশীল হইয়া উঠলেন যে গান্ধীজীর অসহযোগ নীতিও এখন পরিত্যাগ করা দরকার এবং সরকারি councillor মধ্যে একটি নতুন স্বরাজ দল গঠন করা উচিত। যাহারা বিচক্ষণতায় বিশ্বাসী তাহারা উভয় দলই গান্ধীজীর আক্রমণ করিতে লাগলেন ভারতবর্ষ কিন্তু commossion এই রিপোর্ট গ্রহণ করিলেন না উনিশশো বাইশে ডিসেম্বরে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে হইতে হইল তাহার কংগ্রেস তাহাদের নির্যাতিত এবং তাহার বাণী পরিপূর্ণ হওয়া আনুগত্য ও জানাইলেন অসহযোগের বাণীর প্রতি পরিপূর্ণ আনুগত্য জানাইলেন council এর যোগদান প্রস্তাবকে কংগ্রেস আটশো নব্বই ভোটের বিরুদ্ধে হিংসায় বিশ্বাস করিতেন তাহাদের সংখ্যায় ছিল অতি অল্প এবং প্রভাব ছিল ধর্মঘটের আগে গিয়াছিলেন তাহা পালনের অনুরোধ জানাইয়া সর্বসম্মতিকরণে congress একটি কুপ্রস্তাব পাস করিয়া অধিবেশন শেষ করিলেন europe শ্রমিকরা যাহাতে অসন্তুষ্ট না হন সেই কংগ্রেস বিলাতি মাল বয়কটের প্রস্তাবকে বাতিল করিয়া দিলেন কিন্তু তার সম্মেলন স্বাভাবিকভাবে বিরাটি মাল অঞ্চলের স্বয়ং মহাত্মার এবং তার শ্রেষ্ঠত্ব শিষ্য গনের অনুপস্থিতিতে শিশ্যরাও মহাতমার মধ্যে বন্দী হইয়াছিলেন বিশেষ কোরিয়া আলী ভাইয়েরা কয়েকটি অনিবার্য ভুল ত্রুটি ঘটিল তাহা ভিন্ন এই আন্দোলনের প্রথম বৎসরে নেতা হীন অবস্থায় সাফল্যের সহিত সুপরি পরীক্ষা সূতিলও হইতে পারিল কংগ্রেস অধিবাসন শেষ হইলে ইংরেজিসংবাদপত্র গুলি আন্দোলনের অগ্রগতিতে যেমন বিস্মিত তেমনি হতাশ হইল অতি অভিজ্ঞতা হইতে জ্ঞান লাভ করিলে ইংল্যান্ড ভারতীয় জনসাধারণের আশা-আকাঙ্ক্ষাকে গড়িয়া তুলিতে শিখলেন এবং ভারতের জনসাধারণের কি তাদের চিরদিন আস্থা রাখিতে পারিবেন স্মৃতি বড় দুর্বল গান্ধীজীর মতবাদ যদি ভারতীয় জাতির গভীরতম এবং কাঠিন্যতম প্রকাশ না হইত তবে ভারত যে গান্ধীজি

তারা যদি কামনা, প্রবৃত্তি প্রতিফলিত হয় না সেদিনই প্রয়োজনের সময় মিটাতে পারেনা যিনি বিশ্বের আকাঙ্ক্ষা দাবি পূরণের অসমর্থ এমন কোন সেই সমস্ত জ্ঞানী গান্ধীজীর ছিল তার অহিংসার মতবাদ দুহাজার এগারো উর্ধ্বে। ভারতের অন্তর কাল লোহিয়া লইয়া আছে মহাবীর বুদ্ধ এবং বৈষ্ণব সম্প্রদায় অহিংসাকে কোটি কোটি মানুষের আত্মার অন্তরতম বস্তু করিয়া তুলিয়াছেন গান্ধীজি কেবল ইহার মধ্যে সৌর্যের সংযোগ করিয়াছেন মাত্র অতীতকালের যে মহাবানী যে মহাশক্তির তিনি কেবল তাহাকে আহবান করিয়া শতকৃত সঞ্জীবিত করিয়া তুলিয়াছেন এই বাণী এই শক্তি তিনি বাণীরও অধিক তিনি দৃষ্টান্ত তিনি কেবল বাণী নহে তিনি বাণীরও অধিক তিনি জনসাধারণের অন্তর আত্মা পথিনীতিক সমগ্র জাতি পুনর্ জীবিত হয় ধন্য সেই মানুষকে কিন্তু এই প্রকারের পুন পুনঃজাগরণ কখনো অকারণ হয় না। অবান্তর হয় না শক্তিকে বিকশিত হইয়া উঠিতেছে তাহার কারণ সমগ্র বিশ্ব আজ সেই প্রাণীর জন্য আর্থ ব্যতীত হইয়াছে সেই বাণী গ্রহণ করিতেছে। এই ভারত বর্ষ এই বাণী আজ ভারতের সীমা অতিক্রম করিয়া দূর দূরান্তে চলিয়াছে এই বাণী ভারতের মহিম এবং ভারতের ত্যাগকে পুনর্ময় করিয়া তুলিয়াছে কে জানে ইহায় জগতের ইহাই হয়তো তাহার পক্ষে পরিণত হইবে এই যেন মনে হয় পৃথিবীর থেকে এক নতুন জীবন প্রানের জন্য এক জাতিকে বলি দেওয়া ইহুদিরা তাদের মেসাইয়া নিকট বলি প্রদত্ত হইয়াছিল তাহারা তাদের ধারণার বহু শতাব্দী বহু শতাব্দি ধরিয়া ধারণ করিয়া আশিতা ছিল কিন্তু শেষ অবশেষে একদিন রক্ত কলঙ্কিত প্রকাশিত বিকশিত হইয়া উঠিলেন সেদিন তাহাকে চিনিতে পারিল না সৌভাগ্যের বিষয় এই যে ভারত তাহার কিনিতে পারি আছে চলি আছে কিন্তু তাহার তাহারা সকলে প্রথমে কিছু christian মতন তাদের মূর্তি বাৎসরিক অর্থ দিতে পারিতেছে না। বহু বছর ধরিয়া খ্রিস্টানরা সুবর্ণ যুগ আসিবার অঙ্গীকার পূরণের জন্য প্রতীক্ষা করিয়াছিলেন ভারতে এমন অনেকে আছে যাহাদের আমার আমার মনে হয় ভারতীয়রা তাহাদের রাজনীতির রক্ষে শর্ত পৌঁছাইতে পারিবেন যুদ্ধে বিপ্লবের রক্তাক্ত কান্ত এশিয়ার চোখে আপনার অধিকার হারাইছে যে এশিয়াকে সে একদিন শাসন করিবে দমন করিয়াছে আজ সেই এশিয়ার মাটিতেই শোষণ করিতেছে europe দীর্ঘকাল তাহাকে তাহাকে ঠেকাইয়া রাখিতে পারিবে না কিন্তু মানবিক ঐক্য টানে এই দুই দুই নতুন জাতির কি নতুন সুরের সম্পদ আনিল কেবল তাহাই তাহাতে কিছু আসে যায় না তাহাতে মনোবল সমগ্র মানবতার জন্য এক জীবন ও মৃত্যুর এক কর্মের অভিনব আদর্শের বাহ ~ বাহক হইতে না পারে যদি না পারে ইউরোপের জন্য আনিতে ইউরোপের জন্য আনিতে হইতে পারে যদি না পারে হিংসায় ঝঞ্জাই বিধ্বস্ত পৃথিবী যে যোগিতায় আমাদের সভ্যতার ফসল লাঞ্ছিত হইল না মেঘ নির্মল আকাশ হইতে, প্রকাশ মাঘ পাঠিয়া পড়ে নাই শতাব্দীর শতাব্দীর পর শতাব্দী ধরিয়া মিস করুন জাতির পৃথিবীর বয়স সরয়া দিয়াছে এবং সর্বপল্লী সর্বোপরি আসি আছে শিল্পের মুগ্ধ অর্থ গৃহ এই শতাব্দীর অর্থনীতির বস্তু ব্যবস্থা যাবার মধ্যে মানবতার কন্ঠরোধ ঘটিয়াছে তাহার বিভীষিকাময় সংগ্রাম পরিণতি লাভ করিতে বাধ্য এই সংগ্রামের ফলে তার সাথে সকল সম্পর্ক আজও বিলুপ্ত হইয়াছে কিন্তু ইহা অনিবার্য একথা বললে যথেষ্ট হইবে না ইহার মধ্যে বলসেবিক তাহার উৎপীড়িত কিম্বা উৎ সব সকলেই নিজেরা বল প্রয়োগে দাবি করিতেছে অথচ ওপরের সেই দাবি তাহা মানিতে চেনা

এই ধ্বংসময় পুরাতন পৃথিবীতে আজ আশ্রয় নেয় মহান আলোকের গির্জাগুলি নিরা ভরা পিরান নিরাপদ উপদেশ দেয় মাফ করার ধর্মের উপদেশ সতর্ক শব্দ দিয়া তৈয়ারী উপদেশ তাহাতে শক্তির শহীদ সংঘর্ষ বাধেনা তাহা ছাড়া গির্জা কেবল উপদেশ দেয় উদাহরণ দেয় না দুর্বল শান্তিবাদীরা চেঁচায় তাদের স্পষ্ট তো অনুভব করা যায় তাহারা ইতস্তত করিতেছে হাত ছাড়াইতেছে তারা এমন আদর্শের কথা বলিতেছে যাহাতে তাহাদের আর বিশ্বাস নাই এই আদর্শকে বিশ্বাসকে প্রতিবর্ণ করিবে কি এক এবং পরিবেশ এই অবিশ্বাসি জগতের এই অবিশ্বাসী জগতের বিশ্বাসকে প্রমাণ করিতে হইবে কর্মের দ্বারা ই হাই হইল রবীন্দ্রনাথ এই প্রেরণার বাণীরই পুনরাবৃত্তি করিয়াছেন কারণ এই গৌরবময় নীতির

ইহার অপেক্ষা উচ্চতর কিছু কিছুই নাই যেমন জাতির মুক্তি ও না বল প্রয়োগে এবং পাশ্চাত্যের অবিচল বিশ্বাস সুতরাং পশ্চিম শান্তি এবং নিষ্ক্রি ~ নিষ্ক্রিয় করানোর জন্য যতই চিৎকার করুক না যতই চিৎকার করুক না কেন যে সত্যের সম্ভব করবে না তাহাকে শক্তিতে পরিণত করিবে সেই সত্য যে যাহা আমরা ভারতীয়রা জগতকে দেখায় প্রচুর শক্তির অপেক্ষা মানুষের প্রবলতরম যাহা প্রবীণ মানুষরাই প্রমাণ করিবে জীবনের অটল হইতে ইহা দেখা দিয়েছে জীবনে একে একে দার খোসা ও খোলা মাংসের খোলা বর্জন করিয়াছে এবং এই রূপে সৃষ্টি হইয়াছে এক পশু শক্তির জয়ী মানুষের এমন দিন আসিবে যেদিন দুর্বল সৎ সম্পূর্ণ নিরস্ত্র মানুষ প্রমাণ করিবে যে ইহাই যুক্তিসঙ্গত মহাত্মা গান্ধী যিনি শরীরে দুর্বল বস্তু সম্পদে অসহায় তিনি প্রমাণ করিলেন যে ভারতে নির্বি নির্যাতিত অন্তরের মানুষের প্রমাণ করিলেন যে ভারতের নির্দিষ্ট নির্যাতিত মানুষের এই অন্তরে অবিনর্ত ভিন্ন অজেয় শক্তি শক্তি গোপন রহিয়াছে ভারতের ভাগ্যবিধাতা নারায়ণে নারায়নী ভাগ্যবিধাতা নারায়ণী মানুষের ইতিহাসকে অবশ্যই উহা উর্ধ্বলোকে বহিয়া আনিবে প্রস্তুবাদী সংগ্রামের প্রতি উপত্যকা হইতে মানুষ দ্বন্দ্বের ঊর্ধ্ব অধিক টাকায় যদি আমরা পশ্চিম অভিধান হইতে শব্দের মালায় নিজ নিজ প্রতারণা করি তথাপি স্বরাজ ও সাহিত্য শাসন আমাদের বাস্তব লক্ষ্য নয় আমাদের যুদ্ধ আত্মার যুদ্ধ সমগ্র মানবতার জন্য মানুষ তাহার চারিদিকে যে বন্ধন জাল বুনিয়া তাহা হইতে আমার আমরা তাহাতে মুক্ত করিব আমরা তাহাকে মুক্ত করব যাতে স্বার্থপর প্রতিষ্ঠান গুলির আহ হইতে আমরা প্রজাপতি বুজাইব যে আকাশের অনিবার উদারতা আশ্রয়ের অপেক্ষা সুন্দরতর এবং নিসান শব্দের কোনো প্রতিশব্দ নয় আমরা যখন অপরের নিকট হইতে চালু করি তখন ইহা আমাদের সহিত খাপ খায় না কারণ পরম পুরুষ নারায়ণের শহীদ আমার বিরুদ্ধে মৈত্রেয়ী স্থাপন করিতে হইবে এবং আমাদেরকে জয় করতে হইবে ভগবানের পৃথিবীকে আমরা যদি সমগ্র পৃথিবীকে অমর আত্মার শহীদ দেখাইয়া সকলকে সমুন্নত সশস্ত্র করিতে পারি তবে কামনার এই বিশাল পাছাল শূন্যের হইয়া যাইবে তখনই মানুষ লাভ করিবে তাহার সত্য আমার বিবেককে শাস্ত্রের এই হতভাগ্য তোমার বিজয় করিতে হইবে গান্ধীজিকে গান্ধীজি বলিয়াছে যে সমগ্র বিশ্বের শহীদ বন্ধুত্বই আমাদের লক্ষ্য মানুষের কাছে অহিংসা আশি আছে এবং থাকিবেও ইহাই পৃথিবীর শান্তির ঘোষণা কোনরকম ভ্রান্ত ধারণা প্রকাশ করি না কত অর্ধ শতাব্দী ধরিয়া আমরা মানুষ প্রত্যহ ভীরুতা এবং আমরা প্রচুর পরিমাণে প্রত্যক্ষ করিয়াছি কিন্তু ইহা আমার বিরত্তে মানুষকে ভালবাসিতে বিরত করিবে না কারণ এমন নিকৃষ্টতমের মধ্যে এক দুর্ভাগ্য দেবতা

গণ্ডির মধ্যে অবরুদ্ধ হইয়াছে তাহা আমরা জানি আমরা বহু শতাব্দী ধরে জানি অসংখ্য বাসনায় নিয়মিত ফলে আমাদের চারিদিক কঠিন এবং এক আবরণ সৃষ্টি হইয়া আছে যা ভেদ করিয়া আলোকের প্রবেশ অসম্ভব কিন্তু

Hello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

ভালো